এটি অফিস বা প্রতি অফিস সরকারি অফিসের একটা ছবি।

ব্যাস একটা স্ট্যা স্ট্যাচু ।

এটা হচ্ছে একটা ছোট একটা পার্ক বা বিনন্দনের একটা জায়গা।

এটা হচ্ছে একটা ছোট পার্ক বা বিনোদনের জায়গা।

যতো সন্তোস সুজুকি শোরুম ।

পোলো টাওয়ারস ফাইভ স্টার হোটেল ।

এখানে বিভিন্ন ধরনের কাজকর্ম অনলাইন কাজকর্ম করানো হয়।

সহজে এবং খুব শর্ট সময়ের মধ্যে।

যথা সম্ভব এটা হচ্ছে একটা--

এ্যাঁ এখানে রয়েছে একটা বসার একটা ঘর।

সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফুলের টবগুলোকে।

এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ এ কমার্স কমার্সের ব্রাঞ্চটা হচ্ছে কমার্সের।

পেছনে এটা একটা হচ্ছে সরকারি কলেজ রাম ঠাকুর।

আগের বা আগের আগের ট্রা পয়েন্টটা।

পাশে রয়েছে রেলিং রাস্তার ধারে।

এটা একটা ইনোভা ওল্ড মডেল ।

এটা একে একটা একটা ড্রয়িং রুম ।

একটা জিম সেন্টারের ছবি ফিটনেস জিম ।